দেখে তো একটা কোনো উম নদীর পার মনে হচ্ছে যেখানে পাশে একটা নৌকা আছে নৌকোটা আবার উম--

আহ পারে আশেপাশে-এ বা নৌকায় কেউই নেই খুব অন্ধকার। রাত্রিবেলার মনে হচ্ছে সবাই মনে হয় বাড়ি চলে গেছে--

দেখে তো এটা একটা বাঁধ মনে হচ্ছে। কিন্তু জলের কালার দেখে মনে হচ্ছে জলটা খুবই নোংরা হয়ে গেছে।

দেখে তো মনে হচ্ছে এটা একটা পেট্রোল পাম্প । পেছনে অনেক ফ্লাড ও আছে। সামনে একটা অ্যাক্সিস ব্যাঙ্কের এ.টি.এম. ও আছে।

কিন্তু বেশি দেখা যাচ্ছে না কারণ অনেকটাই সন্ধ্যে নেমে এসেছে হালকা আলো আছে অনেকটাই অন্ধকার হয়ে এসেছে।

এটা মনে হয় কোন অফিস -এর পার্কিং এরিয়া এত গাড়ি ভর্তি। আশেপাশে বিল্ডিং আছে। অ অফিস -এর গাড়ি সব রাখা দেখে যা মনে হয়।